যার চারপাশে বাঁশ ও টিন দিয়ে ঘেরা রয়েছে।

এখানে একটি বিশাল ও সুন্দর কর্তৃক স্থাপত্যশৈলের গির্জা দেখা যাচ্ছে।

নীল আকাশ ও সাদা মেঘ গির্জার পল ভূমিকে আরো আকর্ষণীয় করে তুলেছে।

ভীষণ একটি সুন্দর কারুকাজ করা লোহার গেট রয়েছে।

মন্ডপটির সামনে একটি প্রশস্ত খোলা মাঠ রয়েছে।

বাজারটি আলো দিয়ে সুসজ্জিত এবং ভিড়ও বেশ দেখা যাচ্ছে।

স্কুলটির সামনে একটি খোলা উঠান রয়েছে যেখানে একটি সাইকেল রাখা আছে।

গ্যারেজ -টির সামনে কয়েকটি ছোট পিক আপ গাড়ি দাঁড়িয়ে রয়েছে।

তার পাশে একটি জলাশয় ফোয়ারা দেখা যাচ্ছে পিছনে সুন্দর ফুলের বাগান রয়েছে।

গুহার আশপাশে পরিবেশটি প্রাকৃতি পাথরে গঠন দ্বারা ঘেরা।

গাজিবোটির দ্যাওয়ালে নীল সাদা চেক ডিজাইন করা আছে।

আশেপাশে ঘন গাছপালা থাকায় পরিবেশটি খুবই প্রাকৃতিক ও শান্তিপূণ্য ।

মাঝখানে একটি ট্রাফিক উম সিগনাল থাকায় লেখাটি আংশিক ঢাকা পড়েছে।

পাশে কিছু ছোটো গাছ ও বাগান দেখা যাচ্ছে।

ছবিটিতে এক শান্তিপূর্ণ প্রাকৃতিক দৃশ্য দেখা যাচ্ছে।